এখানে অনেকজন মানুষকে দেখা যাচ্ছে। অনেক গাড়িও আমি দেখতে পাচ্ছি। এখানে একটি বড় উচু বিল্ডিং ও দেখা যাচ্ --

দূরে আরো অনেক বিল্ডিং আছে বলে মনে হচ্ছে। এখানে অনেক বড় বড় গাছও আমি দেখতে পাচ্ছি। সময়টি সকালের সময় বলে মনে হচ্ছে।

আমার সামনে আমি একটি স্টেজ দেখতে পাচ্ছি। স্টেজ -টি খুবই বড়-সড় বলে মনে হচ্ছে। এখানে তিন জন মহিলাকে দেখা যাচ্ছে। তারা ল্যাহেঙ্গা চলী পরে নৃত্য পরিবেশন করছে। পিছন দিকে --

আমার সামনে আমি একটি অফিস দেখতে পাচ্ছি। অফিস -টি খুবই পরিস্কার পরিছন্ন এবং অফিস -টিতে লাইট জ্বলছে বলে মনে হচ্ছে এবং এখানে অনেক ফুল দিয়েও সাজানো হয়েছে। অফিস -এর সামনে।

অনেক কটি চেয়ার একত্রে রাখা হয়েছে। এখানে একটি ব্যাগ -কেও দেখা যাচ্ছে। সময়টি রাত্রির সময় বলে মনে হচ্ছে। জায়গাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায়ও রেখেছে।

সময়টি সকালে সময় বলে মনে হচ্ছে। জায়গাটি বেশ বড় সড়ো। জায়গাটি দেখতেও খুবই সুন্দর লাগছে।

এখানে আপনার ব্লাড টেস্ট ইউরিন টেস্ট আরো অন্যান্য টেস্ট হয় বলে মনে হচ্ছে। ল্যাব টিও খুব বড় বলে মনে হচ্ছে।

এখানে ল্যাব -এ অনেকজন মানুষ কাজ করেন বলে মনে হচ্ছে। সামনে রাস্তাটিও বেশ লম্বা এবং চওড়া বলে মনে হচ্ছে।

সাজিয়ে গুছিয়ে পুজো করা হচ্ছে। সামনে অনেক খাদ্য দ্রব্যও আছে এবং পুজোর সামগ্রীও আছে। পিছনে আপনার বাচ্ছাদের বাবা-মা রাও বসে আছে বলে মনে হচ্ছে।

আমার সামনে আমি একটি অফিস রুম দেখতে পাচ্ছি। এখানে আপনার ফুলের স্টিক দিয়ে সাজানো হয়েছে। এখানে ফ্যান চলছে বলে মনে হচ্ছে। উমম দিনটি আপনার গরমের দিন বলে মনে হচ্ছে।

এখানে সামনে একজন ভদ্রলোকে কাঁচের ঘরের ভেতরে দেখতে পাচ্ছি। জায়গাটিও বেশ বড়-সড়ো বলে মনে হচ্ছে।

আমার সামনে আমি একটি ফলের দোকান দেখতে পাচ্ছি। এখানে বেদনা কলা আপেল কমলা লেবু আঙুর ইত্যাদি ফল রাখা হয়েছে।

আমার সামনে আমি একটি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি। বাস স্ট্যান্ড ধোয়া হয়েছে বা বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। এখানে কিছু কিছু জায়গায় জলও জমে আছে। এখানে একটি বাস কেও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

কয়েকটি তলা দেওয়া আছে এবং বেডেতেও একটি তোলা দেওয়া আছে। জায়গাটি বেশ বড়-সড় এবং পরিস্কার পরিচ্ছন্ন আছে বলে মনে হচ্ছে।

আমার সামনে আমি একটা দূর্গা মন্ডপ দেখতে পাচ্ছি। দূর্গা মন্ডপটি খুবই সুন্দর ভাবে সাজানো হয়েছে। এখানে দূর্গা মূর্তির পিছনে আপনার খুবই সুন্দর ভাবে আপনার অর্ধেক ফুলের।

ইঁটের প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। জায়গাটি দেখতে খুবই সুন্দর লাগছে। সময়টি সকালের সময় বলে মনে হচ্ছে।

সময়টি আমার রাত্রের সময় বলে মনে হচ্ছে। ভেতরে লাইট ও জ্বলছে এবং সামনে একটি সিঁড়ি কাঠও আমি দেখতে পাচ্ছি। আসে পাশে জায়গাটি আপনার কিছু তার পড়ে রয়েছে বলে মনে হচ্--

এবং একজন মানুষ কেও এখানে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। জায়গাটি বেশ বড়সড় এবং ভিতরে পোল্ট্রি ফার্ম -টিও বেশ বড়সড়।

এহ এবং তার কাছ থেকে জল বেরিয়ে আসছে। এখানে লাইট ও দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। আশেপাশে কিছু গাছও রয়েছে বলে মনে হচ্ছে।

কিছু মোমবাতি জ্বলছে বলে মনে হচ্ছে। এবং মা কালীকে একটি লাল জবা ফুলের মালাও পরানো হয়েছে বলে মনে হচ্ছে।

আছে। এখানে কতগুলি মাল বয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রলি গাড়িও আমি দেখতে পাচ্ছি। এখানে একজন ছেলেকেও দেখা যচ্ছে।

আমার সামনে একটি মেলা দেখতে পাচ্ছি। এখানে মেলাতে আপনার খুবই সুন্দর মাটির জিনিসপত্র পাওয়া যায়। মাটির কাপ মাটির গামলা মাটির কলসি ছোট ছোট --

আমার সামনে আমি একটি ব্লাড ব্যাঙ্ক দেখতে পাচ্ছি। ব্লাড ব্যাঙ্ক -টি খুবই বড় সড় বলে মনে হচ্ছে। সময়টি সকালে সময় বলে মনে হচ্ছে। ব্লাড ব্যাঙ্ক দিয়ে অনেক কটি ইলেকট্রিক -এর তারও গেছে বলে মনে হচ্ছে।

রাতের সময় বলে মনে হচ্ছে। জায়গাটি খুবই ফাঁকা লাগছে। এখানে প্রতিদিন খেলা হয় বলে মনে হচ্ছে। কিছু কিছু জায়গায় ঘাস জন্মে আছে বলে।

আমার সামনে আমি একটি অফিস দেখতে পাচ্ছি। এখানে অনেক কটি টেবিল -ও রয়েছে টেবিল -এর উপর আপনার অনেক কটি কম্পিউটার -ও নামানো রয়েছে। এখানে দেওয়ালে আপনার।

জায়গাটি বেশ বড়সড়ো বলে মনে হচ্ছে। সময়টি সকালের সময় বলে মনে হচ্ছে। এখানে যারা কাজ করে তারা এখনও উপস্থিত হয়নি বলে মনে হচ্ছে। তাই জায়গাটি খুবই ফাঁকা লাগছে।

আমার সামনে আমি একটি হনুমানজির বড় মূর্তি দেখতে পাচ্ছি। এখানে একটি গদাও রয়েছে এবং হনুমানজি একটি আকাশী রঙের --

আমার সামনে আমি একটি সেলুন দেখতে পাচ্ছি। সেলুনে অনেক জন ব্যক্তি প্রতিক্ষা করছে বসে এবং অনেকজন ব্যক্তি তারা নিজেদের চুল কাটিং বা অন্যান্য শরীরে কোন পরিচর্যা করছেন বলে মনে হচ্ছে।

জায়গাটি বেশ সুন্দর বলে মনে হচ্ছে এবং খুবই বড় সড়ো বলে মনে হচ্ছে। সময়টি সকালের সময় বলে মনে হচ্ছে।

আমার সামনে আমি একটি বড় রাস্তা দেখতে পাচ্ছি। রাস্তাটি বেশ লম্বা এবং চওড়া বলে মনে হচ্ছে। একজন মানুষকেও এখানে দেখা যাচ্ছে। রাস্তার পাশে কিছু শুকনো পাতা পড়ে রয়েছে।

সময়টি দুপুরের সময় বলে মনে হচ্ছে। এখানে কিছু খেলা হয় বলে মনে হচ্ছে। জায়গাটির মধ্যে একটি সরু রাস্তাও চোখে পড়ছে।

আমার সামনে আমি একটি পুকুর দেখতে পাচ্ছি। পুকুরের পাশে কিছু জমি রয়েছে বলে মনে হচ্ছে। এই জমিতে আপনার ধান চাষ করা হয়েছে বলে মনে হচ্ছে। আসেপাশে অনেক বড় বড় গাছ --

ঘুরতে এসেছে বা অরণ্যটির মধ্য় থেকে কিছু জিনিস নিতে এসেছে বলে মনে হচ্ছে। সময়টি সকালের সময় বলে মনে হচ্ছে।

আমার সামনে আমি একটি বাজার দেখতে পাচ্ছি। বাজারে একটি বাস দাঁড়িয়ে রয়েছে। বাস -টি খুবই পুরাতন বাস বলে মনে হচ্ছে। এখানে কিছু জন লোককে চলতে ফিরতে দেখা যাচ্ছে। সময়টি সকালের --